সেটাই দেখ আহ চায়না থেকে তো শুরু হলো but চায়নার তো সব জিনিস আমাদের সরকার বন্ধ করে দিতে পারবে না তো সেটাই আর কি এখন দেখা যাক যে এই রোগটাকে এখনো পর্যন্ত তো সেভাবে ধরা পড়া এবং vaccine গুলো তৈরি হওয়া সেগুলো তো হচ্ছে না আর বেশিরভাগ আমার মনে হয় যদি কিছু রটে কিছু তো বটে অনেক মানুষ বলছে যে এখন যে করোনা নামটা দিয়েছে সরকার কিন্তু মিথ্যা করে দিয়েছে কিন্তু আমি সেই জিনিসটা ভাবি যে কিছু রটে তো কিছু বটে কিন্তু বটে তো এখন যেটা হয়েছে যে অনেক মানুষ মারা যাচ্ছে তো তারা তো একসঙ্গে তো এত ঠান্ডা কাশি এত এভাবে যাবে না কিছু না কিছু একটা রোগ তাদের কাছে কিন্তু লেগেই আছে কি বলিস তুই? হ্যাঁ হ্যাঁ একদম ঠিকই বলেছিস কিন্তু এখন vaccine করেছিস তুই? হ্যাঁরে vaccine করেছি আর কি দুটো vaccine হয়েছে আরো vaccine আছে সেটাই last তুই করেছিস তো বাড়ির সবাইকে করিয়েছিস? আমার বাড়িতে তো করিয়ে দিয়েছি রে মা বাবা সবাইকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমিও করেছি বাড়ির সবাই আমাদের করে নিয়েছে vaccine তাড়াতাড়ি করে নিলাম তার কারণ বুঝতেই পারছিস এখন সবাই vaccine করে নিয়েছে আর vaccine না করলেও একটা সমস্যা বুঝতে পারছিস কিছু কিছু লোক আমার বলছে নাকি vaccine টা করলে আহ লোক আগে মারা যাবে আর কি কিন্তু এটা fake বটে তাই তা না হলে এত এত Bollywood star আরকি যারা তারাও তো করছে, সবাই করছে তাই না? সেটাই সেটাই কি বলতো আমাকে তো কিছুদিন এখন আহ কিছুদিন আগে তো ঠান্ডাটা অনেক ভালোই লেগেছিল তো সেটা থেকে আমার family তো ভাবছিল যে হয়তো করোনা positive না তো তো এখনো আর কি ঠান্ডা লেগে আছে ধর মানে গলা শুধু খুসখুস করে না তো সেটাই আর কি এখনো খুসখুস করছে, ঠান্ডা লেগে আছে তো আমি check up করালাম তো সেরকম বলল তো সেরকম কোন problem না আহ তোমার শুধু ঠান্ডা লেগেছে তো সেরকম কোনো তোমার ভয়ের ব্যাপার নেই তো আমি সেটা শুনে এত relief পেলাম তোকে কি বলবো হ্যা হ্যা ঠিকই এখন সাবধানে দেখবি ঠান্ডা জলে স্নান করবি না সবসময় গরম জল খাবি ঠিক আছে তার কারণ এখন hospital এ যদি যাস যে একটা check up করতে জ্বর হলে দেখবি করোনা বলে নাকি আবার ধরে নিচ্ছে

সেটাই সেটাই রে এখনকার এমন পরিস্থিতি দেখে এমন সময় এমন হয়ে যাচ্ছে কে আবার কি বলতো অনেকজন মানুষের মুখে অনেক রকম শুনছি তো আবার কারোরই মুখে শুনছি তো আহ যে vaccine এর কারণ এ মানুষ মারা যাচ্ছে তো আমার বাবার তো পুরো ভয়ই লেগে গেছিল না না সেরকম কোন কথা না vaccination এ লোক মারা যায় না রে এইটা মানুষে fake খবর সব ছড়াছড়ি করেছে কিন্তু সবাই নিয়ে নিয়েছে vaccine সেটা বটে ঠিক আছে তো কোন ভয়ের কিছু নেই এতে vaccine টা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 সেটাই সেটাই রে মানে সত্যিই এমন হয়ে গেছে না এই দিনকাল গুলো এমন হয়ে যাচ্ছে দিনের দিন দেখে কিন্তু ভয় লাগছে অনেকটা বলে না যে পৃথিবী তো একদিন ধ্বংস হবে তা ধ্বংস হওয়ার আগে কিছু এমন কিছু দেখিয়ে দেয় তো অনেক মানুষের মুখে তো অনেক রকম শুনতেই পাচ্ছি তো সেই জিনিসগুলো হঠাৎ এমন কি বলব রে তোকে এমন ভাবে মাথায় চলে আসছে যে একবারে আহ কি বলবো তোকে বলার মতো না হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি চায়না থেকে এসব রোগ গুলো মাঝ বাজার থেকে সৃষ্টি হওয়া রোগগুলো না সব একদম গোটা দুনিয়াটাকে একদম ধ্বংস করে দেবে এমন একটা সমস্যা হয়ে গেছে আজকালকার দিনে সত্যি তাই কি বলতো যে চায়নাতে যে এত মানুষ বসবাস করে কিন্তু তারা তো শুধু ওই মানে আমরা যে খাবারগুলো খাই INDIA এর মানুষ সে খাবার তো খায় না খায় কিন্তু সেগুলো না কি খায় ওরা সেই মানে যেগুলো আমরা খাই না সেগুলো কিন্তু ওরা খায় তবুও দেখিস অনেক চায়নার মানুষ এরকম আছে fit ফাট তাদের কোন problem হচ্ছে না কিন্তু কি এমন একটা জিনিস আমি ভাবি যে তাদের কোন problem হচ্ছে না কিন্তু আমাদের কাছে দেখ কতটা problem একবারে মানে কি বলবো satisfaction এর মত আমাদের কাছে কাজে লাগছে problem গুলো

আমাদের থেকে পুরোপুরি আলাদা চায়নায় এমন কোন মানুষ নেই দেখবি তারা যে হালকা কালো কিংবা আহ একটু ময়লা type এর আছে সেরম কোন কিছু নাই কিন্তু একদম skil skin গুলো আরকি clear একদম পুরোপুরি যদি বলা যায় তাহলে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

কি বলবো আর খাওয়ার দাওয়ারটা কিন্তু ঠিক না ওই পোকামাকড়গুলো খাওয়া ঠিক হয় না কিন্তু তাও ওরা খেয়ে নিচ্ছে জানিনা কি ভেবে কি বলতো অনেক মানুষের এরকম আছে তো যে অনেক জিনিস suit করে নেই তো তাদেরকেও আমার মনে হয় যে ওই জিনিস গুলো তাদের খাওয়া একদম পুরোপুরি suit হয়ে গেছে রে ঠিক বলেছিস একদম ঠিক ওটাই ওদের মানে জন্মের পর থেকে বাচ্চা কাচ্চা সবাই খাই তো তাই জন্য ছোট থেকে বড়ো হয় খেয়ে ওই জিনিস খেয়ে খেয়ে ওদের মানে শরীরে suit হয়ে গেছে আরকি যদি বলতে চাই তাহলে আরকি বলতো মানুষ ভয়ের থেকে বেশি জানিস তো যে আতঙ্কে মারা যায়

সেই জিনিসটা বলতে গেলে কি বলতো আমরা যদি একটা তারা তো সাপ খাই আরও others যে পশুগুলো আছে সবই খাই তো কম বেশি সাপটার কথাই বলি তো তারা সাপ খায় যে অনেক সাপ আছে তারা বেশিরভাগ ওগুলোই খায় আমি যতটুকু video তে দেখেছি তো কি বলতো ওদের খাওয়াটা পুরোপুরি অভ্যেস হয়ে গেছে কিন্তু আমরা দেখ আমরা যদি ভাবি যে খাব কোনো তো problem হবে না তারাও খাচ্ছে কিন্তু আমাদের একটা আতঙ্ক লেগে থাকবে যদি কোন একটা problem হয়ে যায় জানিস তো বিশ্বাসে যেমন দুনিয়াটা চলে আতঙ্কে অনেক মানুষ কোনো effect না হলেও আতঙ্কে side effect এসে তারা কিন্তু মারা যায় জানিস তো এটা হম হম একদম ঠিক বলেছিস কিন্তু কি করবি বল একটাই কথা তোকে আমি suggestion দেবো আমার দিক থেকে যদি হয় তাহলে দেখ কে কি বলছে সেটা দেখে লাভ নেই কিন্তু সব সময় একটুও সতর্কভাবে থাকবি বাড়ির লোককেও বলবি সতর্কভাবে থাকতে তাহলেই হবে এখন কোথাও আড্ডা মারছিস নাকি আবার?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 হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলছিলাম যে কোথাও বাইরে টায়রে যাস না ঠিক আছে দরকার হলে বাড়িতেই বসে game টেম খেল তাও ভালো পড়াশোনা কর তাও ভালো কিন্তু কোথাও আড্ডা টাডডা মারিস না কোন বন্ধুর সঙ্গে গিয়ে ঠিক আছে সেটাই যে না না আমার আমি যদি আড্ডা মারতেও বেরোই না তো আমার বাবা মা আমাকে মানে এত কথা শোনাবে তোকে বলে বোঝাতে পারবো না হ্যাঁ হ্যাঁ সেটাই তার কারণ তোকে যদি রোগটা লেগে যায় না তুই যদি ও বাড়িতে থাকিস তো প্রত্যেকটা মানুষকে কিন্তু লোকটা লেগে যাবে তাই জন্য আমি একটাই কথা বলছি বাইরে যাবি না কোনদিন ঠিক আছে যতদিন এই করোনা আছে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 ভাবছি যে বাবা মা এর যেন ঠান্ডাটাও না লাগে এমন ব্যাপার দেখিস ঠান্ডাটা যেন কাকু কাকিমাদের না লাগে সব রকম চিন্তাভাবনা করে রাখিস বুঝলি তো কারন কখন কি problem টা চলে আসে বলার বলার মানে বলে তো problem আসে না তো সেই দিকটা একটু মাথায় খেয়াল রাখিস বুঝলি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম বুঝতে পারলাম ঠিকই বলছিস এখন গানটান চলছে নাকি বাড়িতে movie টুভি দেখছিস নাকি? Movie তো দেখছি তোর অনেক movie দেখছি কম বেশি পুরোনো movie গুলো আমার বেশি আরকি favourite তো সেই movie দেখছি গুলোও দেখছি আরকি সবই দেখা শোনা চলছে ধর বুঝলি তো ও আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম যাইহোক movie টুভি দেখছিস তো দেখ আর কি গান টান কি দেখছিস কি শুনছিস রে কোন গানটা তোর ভালো লাগে সবথেকে favourite আমার গানটা বলতে তোর আহ শারুখ খান তো অনেকটা আমার fan তো সেই হিসেবে ওই জানাম জানাম তোর গানটা তো শুনেছিস ওই গানটা কিন্তু অনেক favourite এবং ওই গানটা আরকি শুনছি হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস ভালো খুব শুনতে মোটামোটি অনেকটাই ভালো ঠিক আছে বেশ আমার একটা phone আসছে বুঝলি আমি phone টা কাটি তারপরে আমি না হলে পরে তোকে একবার phone করছি বুঝলি আচ্ছা বেশ ঠিক আছে তুই phone টা কর ঠিক আছে কালকে আবার করিস নাহলে আজকে তো অনেক রাত হয়ে গেছে তো সেজন্য আজকে আর করতে হবে না নাহলে কালকেই করিস বুঝলি? ঠিক আছে বেশ তাই হবে তাহলে কাকু কাকিমাদের খেয়াল রাখিস রাখলাম তাহলে হ্যাঁ bye তাহলে আচ্ছা বেশ ঠিক আছে bye আর হ্যাঁ তোকে যেটা last কথা বলছিলাম তুই সাবধানে থাকবি কিন্তু হ্যাঁ? নিশ্চই নিশ্চই আমি সাবধানে থাকবো তুইও থাকিস ভালো থাকিস বাস এতটুকুই আচ্ছা বেশ ঠিক আছে bye Hello আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন?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 আমি আলহামদুলিল্লাহ ভাল আছি, তো আপনি মানে primary school বা class one থেকে five পর্যন্ত কোন জায়গায় পড়ছেন? আহ আচ্ছা আমি primary school টা পড়েছি আমাদের আহ local যে আহ কিন্ডারগার্ডেন আছে সেখানে, তো class one থেকে class one থেকে না আমি আসলে nursery থেকে পড়েছি nursery থেকে class five পর্যন্ত এক school ই পড়েছি, তো সেই school টার নাম হচ্ছে শহীদ বাবুল academy, আপনি কোথায় পড়েছেন? বা আপনি কি one থেকে পড়েছেন না আরো আহ শিশু শ্রেণী থেকে পড়েছেন? কারণ প্রাথমিক বিদ্যালয়ে যেইগুলো থাকে, যেই প্রথমেই শিশু one তারপরে ছোট one বড়ো one tow three four five এমন, এমনই school এ আমি পড়েছি মানে আমাদের সরকারি প্রাথমিক ছিল ঐটা ও আচ্ছা বাহ তাহলে তো ছোট বেলা থেকে সরকারি school ই পড়েছেন এরপর কোথায় আর কি পড়া হয়েছে five পর্যন্ত এক school এ পড়েছেন তারপর তারপর এই যে মনে করেন আমাদের ওই side এ আর একটা high school আছে সেই high school এ ভর্তি হয়েছিলাম মানে ওখানে ছেলেমেয়ে সব একসাথেই পড়ি তবে ওই school এ মনে করেন আমরা অনেক অনেক ছাত্র-ছাত্রী ছিলাম class আহ মানে ষষ্ঠ শ্রেণীতে আমরা প্রায় তিন-চারশো জন মতো ভর্তি হয়েছিলাম, তেমন এর আমাদের group প্রায় ছয়টা থেকে সাতটা ভাগে ভাগ করছিল। ছয়টা না চাইরটা ভাগে sorry ও আচ্ছা আচ্ছা তো আমার হচ্ছে five এ আহ PSC দেওয়ার পরে আমাকে ওই school তো আমি যেই school এ আগে পড়তাম তো সেটা তো five পর্যন্ত ছিল, five এ PSC দেয়ার পরে আরকি অন্য কোথাও অব্যশই পড়তে হতো

ও আচ্ছা তাইলে তার মানে হচ্ছে আপনি girls school এ পড়ছেন নাকি এমনি girls মানে ছেলে মেয়ে যেইসব school এ একসাথে পড়ে সে রকম school এ? আহ class আহ five পর্যন্ত তো combined ছিল, একসাথে পড়া হয়ে~ পড়া হয়েছিল ছেলেমেয়ে সব একসাথে six থেকে ten পর্যন্ত আমি আহ বালিকা বিদ্যালয় যেগুলো আছে মানে বালিকা বিদ্যালয় যেটা আছে সেখানে পড়েছি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 আহ হ্যাঁ যে এটা আসলে আমার জন্য একটু কষ্টকর হয়ে যায় কারণ হচ্ছে আমি খুব একটা কথাবার্তা বলতাম না আমি সবার সাথে, যেহেতু নতুন school এ ভর্তি হয়েছি তো নতুন school এ ভর্তি হওয়ার পরে আমার অনে~ আসলে অনেকটা সময় লেগে যায় সবকিছু আহ ঠিকঠাক করতে নিজের আহ নিজের কাছে, তো আর এমনিই হচ্ছে সাধারণ ভাবে অন্যানো আহ school college এই যেমন পড়াশোনা হয় তেমনই, সরকারি school যেহেতু ছিল সেহেতু হচ্ছে পড়াশুনোর চাপটা একটু কম ছিল কিন্তু আহ মানে ছাত্রীরা নিজেরা নিজেদের সাথে মানে এই যেহেতু একেবারেই মেয়েদের school ছিল তো সবই মেয়ে এখানে কোন আহ ছেলে নেই পুরুষ নেই তো অন্যান্য যে আহ অন্যান্য school এ যে ধরনের সীমাবদ্ধতা গুলো থাকে আমি, আমাদের school এ সেই সীমাবদ্ধতাগুলো ছিল না তারপর হচ্ছে আর পড়াশোনার দিক থেকে একটু আরকি উম বলবো যে খুব একটা খারাপও ছিল না খুব একটা ভালোও ছিল না কারণ হচ্ছে যেহেতু আমাদের সরকারি school এর আহ teacher গুলো যারা থাকেন তারা বেশ বয়স্ক হন, আপনি জেনে থাকবেন, তো এই সেই ক্ষেত্রে হচ্ছে একটু আমরা আমরা যারা ছোট ছিলাম তারা দুষ্টুমি করতামই, এই ধরনের বিষয়গুলো ছিল এই আর কি আমরা তো মনে করেন ছেলে মেয়ে একসাথে পড়ছি তবেও অনেকের মেয়ে বন্ধু দেখতাম ভালোই থাকতো তবে আমরা মেয়েদের সাথে খুবই কম কথা বলতাম school এ যেতাম নিজেদের মত যেয়ে প্রথমে যেয়ে আগে তো শেষের যে bench আছে গুলো শেষের bench গুলোতে কাড়াকাড়ি করে বসার চেষ্টা করতাম ওখানে বসেই আর কি

তাদের সাথে দু একদিন কথা হয় বা দেখা হয় তার বেশি আর কিছু হয় না তাদের সাথে ও আচ্ছা আচ্ছা না আমার আসলে school এর school জীবনের বন্ধু খুবই কম হ্যাঁ আমার college জীবন এবং বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু বান্ধব বেশি মানে তুলনামূলক ভাবে বেশি তো যার কারণে হচ্ছে school এর আরকি যে বিষয়টা ছিল আহ সেই বিষয়টা হলো আমি আসলে নিজের মত আপনারা যে রকম যে ধরনের মজা করেছেন বা school এর বিষয়টা আপনার কাছে মনে বা এখনো খুব আহ মনে পড়ে সেই সময়ের বন্ধুদের সাথে এখনো যোগাযোগ আছে হ্যা হ্যা টুকটাক যোগাযোগ আছে তবে তেমন কোনো school school জীবনের কথা আমার আসলে স্মরণীয় নেই যে আমার আমার কাছে মনে হয় ও আচ্ছা তারপরে মনে করেন college এ ভর্তি হয়েছিলাম একটা college এ ওর পাশেই college তখন college টা বেসরকারি ছিল আরকি তবে এই আমরা পরীক্ষা দিয়ে বেরোলাম আমাদের certificate টা বেরলে তারপরে যে সেই college টা মনে করেন আরকি সরকারি নাম ঘোষণা করা হয়েছে মানে আমাদের একদিক থেকে অনেক বড় একটা ক্ষতি এইটা আর এক বছর আগে যদি কিংবা আমরা থাকতে যদি এইটা হইত তাহলে সরকারি certificate এর একটা আলাদা মূল্য আছে সেটা যদি আমরা পাইতাম না না আসলে কলেজ পাশ করে গেলে তো আর সেটার certificate এর কোন ই না কারণ কি সব certificate ই তো সরকার প্রদত্ত মানে ই থাকে সবার জন্যই তো সমান certificate সেটা আপনি যে কলেজ থেকে পড়েন না কেন সেটা সরকারি college হোক বা বেসরকারি college হোক কিন্তু certificate এর আসলে স~সমস্যা ছিল না সমস্যাটা আসলে ঐতো হ্যা সরকারি college এ আপনি বেশি সুযোগ-সুবিধা পেতেন যেটা কিনা বেসরকারি college এ আপনি পাননি অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে বেসরকারি college আহ college fee টা বেশি নেয় সরকারি college তো একেবারেই হম কম হয় সেই বিষয়টা থেকে আপনি কিছুটা হলেও মানে একটু ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আমি মনে করি আর সরকারি college যেগুলা থাকে সেগুলা তে দেখা যায় যে বিভিন্ন ধরনের আহ শিক্ষকরা আসেন বিভিন্ন জায়গা থেকে আসেন সারা বাংলাদেশ থেকে তাদের যারা সরকারিভাবে শিক্ষকতা করেন তাদেরকে posting করা হয় তো এই যে নানান ধরনের শিক্ষক নতুন নতুন শিক্ষকদের হয়তো সান্নিধ্য পেতেন কিন্তু সেটা পাননি তো এই~এই বিষয়গুলো থেকেই আরকি একটু পিছিয়ে গেছেন আর আমার college ছিল একেবারেই একদম একটা বেসরকারি college আহ বাংলাদেশের একদম হম কি বলবো যে নামকরা college দের মধ্যে একটা ঢাকার মধ্যে ও কি নাম ছিল আপনার college এর আমার কলেজ ছিল ঢাকা city college তো আহ তো সেই college এ আসলে পড়াশোনা যখন করতে গিয়েছি আমি তো একেবারে সরকারি school থেকে এরকম একটা বেসরকারি college এ সরকারি school এ বেশ অনেক বছর এক ধরনের আবহাওয়া তে ছিলাম এবং পরবর্তী তে যখন college এ আরেক ধরণের আবহে পরলাম তখন একটু সমস্যাই হয়েছিল আমার জন্য কারণ আমাদের school ছিল বেশ খোলামেলা মাঠ ছিল অনেক মানুষজনের আনাগুনা ছিল হ্যা আর college এ এসে আসলে আমি সেই বিষয়গুলো থেকে একটু হতাশই হয়েছে তো এর হ্যাঁ কারণ মূলত আপনি তো একটা হম বালিকা বিদ্যালয়ে পড়তেন সেখান থেকে এসে যখন নতুন করে ছেলে বন্ধু হলো তারপরে অন্যসব পরিবেশ সবাই একসাথে class সবাই একসাথে সবকিছু এই জিনিষটা একটু মানিয়ে নিতে হয়তো পরিবেশটার সাথে না না না এই সমস্যাটা ছিল না কারণ আমাদের class কিন্তু হত আলাদা ছেলেদের আলাদা হত মেয়েদের আলাদা হতো ছেলেদের হতো সকাল বেলা morning আহ দুঃখিত মেয়েদের হতো morning shift এ এবং ছেলেদের হতো day shift এ কিন্তু আমার আসলে কখনোই এরকম ছেলেদের সাথে বন্ধুত্ব বা মেয়েদের সাথে বন্ধুত্ব নিয়ে সমস্যা হয়নি কারণ হচ্ছে আমি school এর হয়তো কয়েকঘন্টা মেয়েদের সাথে পড়াশোনা করেছি কিন্তু পরবর্তীতে যখন আমি আহ কোথাও coaching এ পড়তাম school এ school এ থাকতে যখন coaching এ পড়তাম তখন তো আর ছেলেমেয়ে আলাদা ছিল না সবাই combined তো সেখানে অনেক বন্ধু হয়েছে তো যার কারনে হচ্ছে আমার আসলে কখনোই আর কি এই সমস্যাটা হয়নি যে ছেলে বন্ধুদের সাথে মেশা আবার ছেলে দের সাথে কথা বলার বা মেয়েদের সাথে আর কি মানিয়ে চলা এই বিষয়গুলো নিয়ে আমার কখনো কোন সমস্যাই ছিল না এবং পরবর্তীতে আরকি যখন বিশ্ববিদ্যালয় পরলাম তখন তো সব ছেলেমেয়ে একসাথেই class হয় সবকিছুই একসাথে হয় কিন্তু তখন হচ্ছে শুধু class এর সময় টুকু আলাদা ছিল আর কি এবং calss এর বাইরে কোন যে সকল জায়গায় প~পড়াশোনা করেছি সেগুলোতে তো সব ছেলেমেয়ে একসাথেই ছিল সেখানে কোন সমস্যাই হয়নি আমার ক্ষেত্রে কিন্তু হ্যা আমি অনেক মানুষই দেখেছি যাদের হচ্ছে combined পড়াশোনা করেও অনেক সমস্যা হয়েছে যে অনেক হম অনেকে আহ কি বলবো যে nervous ফিল করতো অন্য gender এর কারোর সাথে কথা বলতে বা বন্ধুত্ব করতে তবে আমার মনে হয় যে co-education যেগুলো আছে এইযে আপনারা যেভাবে পড়াশোনা করেছেন ছেলে মেয়ে একসাথে সেটা আসলে মানুষের সাথে আহ communication বা যোগাযোগ স্থাপনের যে দক্ষতাটা সেটাতে আসলে হম ভালো ধরনের একটা কাজ করতে সহায়তা করে আপনার কি মনে হয় এই ব্যাপারে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 একটা ভালো student এর কাছে অনেক রকমের notes থাকে দেখা যাচ্ছে পরীক্ষার সময় এক বন্ধু আমার এই জিনিসগু help লাগবে কিংবা practical এর খাতা করছে তো বন্ধু practical তোর তো আগে হয়ে গেলে খাতাটা দিস আমি দেখে ঐটা ঐভাবে করে নেব আর ওই practical খাতা তারপরে notes গুলো কিংবা বাড়ির homework এগুলো কিন্তু ভালো ছাত্রছাত্রীরাই আগে করে আর বাকিরা তো বন্ধু-বান্ধবদের যেয়ে বলে আমাকে একটু সাহায্য কর তখন কিন্তু তারা এভাবে না বলতে পারে না যে বন্ধু যখন সাহায্য চাইছে তখন কিন্তু সাহায্য তারে করতেই হবে আহ হ্যা হ্যা এটা ঠিক বলেছেন কারণ আহ বন্ধুত্বের এই জায়গা গুলি তো অবশ্যই উম মানে বেশি প্রাধান্য পেয়ে থাকে যখন ছাত্র জীবনে থাকে পরবর্তীতে আপনার আহ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 আমি মনে করেন আমি school জীবনে enjoy করেছি এবং school জীবনে যে বন্ধু গুলো বেশি ছিল তাদের সাথে এই সম্পর্ক গারো কিন্তু college জীবনেও খারাপ যায় নি তবে college জীবনে আর কি নির্দিষ্ট কোন একটা বন্ধু ছিল না college এ যারা ছিল মনে করেন সবার সাথে মোটামুটি মিশতাম সেখানে আমার নির্দিষ্ট এভাবে কোন বন্ধু ছিল না আর যাদের সাথে মিশতাম তারা মনে করেন এখন নিজেদের মতোই ব্যস্ত এখন তাদের সাথে ঐভাবে সময় কাটানো হয় না কিন্তু school জীবনে যাদের সাথে ছিলাম তারাই মনে করেন এখন চূড়ান্ত বন্ধুত্ব আর এই বন্ধুত্ব আশা করি আজীবন থেকে যাবে আর কি কারণ তারা আহ যে যেখানেই থাকুক না কেন নিয়মিত খোঁজ নেয়া হয় তাদের সাথে দু একজনের সাথে আপনার নিয়মিত কথা হয় আচ্ছা আচ্ছা, কিন্তু আমাকে যদি বলেন আপনি school জীবন না college জীবন আমি অবশ্যই নিঃসন্দেহে কোন কি বলবো যে কোন ধরনের দ্বিধা ছাড়াই বলবো যে আমি আমার college জীবনের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 এতো সুন্দর সময় আর ফিরে আসবে কিনা জানিনা হ্যা তবে সেই সময়টা আমার কাছে খুবই কি বলবো জাদু~জাদুময় লেগেছে ঠিকাছে এই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 বলে ভাই আমার কাছে আমি city college এ পড়ি সবাই ও~ওই কথাটা বলার সাথে সাথে এই প্রশ্ন করবে ঢাকা city college এ পড়ছ আমি কি করে বুঝাই আমি আমার ওই সময় ভাবি আমি আমার বড় অন্যায় হয়েছে আমি যে location মানে এইটা যে জায়গাটা আমি যশোর city college না না বলাটাই মনে হয় আমার ভুল হয়েগেছে কারণ জারেই বলি যে আমি যখনই বলি city college এ পড়ি, সেই বলে ঢাকা city college কি এই একটা মনে করেন এখন যেমন একটা হয়ে যায় যে মানে যখনই বলি সে তখন আমার কাছে ওই প্রশ্নটা করে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

পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা হবে দেখা যাক কবে হয় সেই প্রস্তুতি চলছে এখন আচ্ছা আচ্ছা আর আপনার আহ কি বলবো যে matric আর intermediate কত সালে ছিল এটা হচ্ছে পরীক্ষা দিছি মানে matric পরীক্ষা দিছি দু হাজার দশ এ আর হচ্ছে না sorry দু হাজাৱ ষোল তে দিয়েছি আর দু হাজাৱ দশে দিছি হচ্ছে primary শিক্ষা সমাপনী আর দু হাজাৱ ষোল তে দিছি হচ্ছে আপনার SSC আর inter পরীক্ষা দিছি হচ্ছে আপনার দু হাজাৱ আঠেরো তে আচ্ছা আচ্ছা বা ভালো বেশ ভালো এখন আপনি তৃতীয় বর্ষে আছেন আপনার পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা আপনি ভালোমতো পরীক্ষা দিন এবং পরীক্ষার জন্য একটা প্রস্তুতি নিন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 আপনার সাথে আবার কথা বলতে চাই যেহেতু এর আগে আপনাদের~আপনার সাথে আমার কোন একটা বিষয় নিয়ে কথা হয়েছিল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 হ্যাঁ নিয়ে বলো কি খবর? এইতো চলে যাচ্ছে তুমি কেমন আছো? আমি ভালো আছি তুমি কেমন আছো বলো, ওই আমার চলে যাচ্ছে মোটামুটি । ওই সরির তরির সব মোটামুটি বেশ ঠিকই আছে তো এখন তুমি কি পড়াশোনার দিকে নাকি চাকরি? না না আসলে পড়াশোনার দিকেই আছি বলতে পারো । আপাতত তোমার MA চলছে, B ed complete করার পর আচ্ছা কোথা থেকে?

কেমন চলছে ওখানে m ed কেমন চলছে ওখানে course? MA পড়তে ওখানে বেশ ভালই চলছে। প্রচন্ড press ure অ মানে সেই যে সবাই বলে না, যে হায়ার education যত হবে ।

তো আমি ঐটাই ভাবছিলাম, যে open থেকে করব না normal আহ regular থেকে করব, regular থেকে start করলাম সেইটাই দেখছি বেশ ভালোরকম pressure আছে আচ্ছা আচ্ছা আচ্ছা pressure তো ভালো থাকবেইহা হ্যাঁ, pressure তো একটু থাকবে আবার certificate তুমি regular করছো certificate ও বিভিন্ন মানে এয়া আছে তোমার একটা value তো আছে তো। আচ্ছা, এইদিকে আর কি নিয়ে পরে আর কি নিয়ে পরে এরপর কি ভাবছ এর পরে কি ভাবছ? এর পরে আহ এর পরে ধর b ed তো হয়ে গেছে MA তাও হয়ে গেছে, এবার ধর neet টা clear করতে পারলে PhD এর দিকে একটু ভাবছি এগোব । ভালো কথা খুব দিয়ে বলো তোমার কি রকম কি চলছে? আমারো আর কি তো এখন পড়াশোনা তো হয়ে গেছে আমি তো তুমি করেছ MA আমি already MA pass করে করে ফেলেছি তো বছরখানেক আগে আমি চাকরি জীবনে কিন্তু হচ্ছে যে MA pass করতে গিয়ে যে কারণে একটা regular থেকে করে যে কয়েকটা problem এ মুখোমুখি

ইয়া রয়েছে মানে সব university অজস্বিতা তাহলে একটা কথা জানো সেই ব্যাপার টা রয়েছে university ভেবে তো আবার class syllabus সেগুলো তো জানো কি রকম ব্যাপার একদম সমস্যা টমস্স্য মানে অনেক ইয়াতে সেই অনুযায়ী এটা কোথায় একটা সমস্যা আছে attendence সঙ্গে তো করলে distance তো আবার কেসটা ব্যাপারটা হচ্ছে তুমি যদি regular গিয়ে তুমি, অনেক অনেক university তোমাকে বদাদ করে ঘরে তুমি করো যত ইচ্ছে গত importnace দেখেনা, আবার অনেক university আছে attendence করাকরি সেই একটা বিয়ে এবার এমন কি আরও বসিয়ে দেয়

মানে ওনারা বলছে যে একদিনও যেন absent না হয় কারণ ওই একটা দিনে ওনার যেটা পড়াচ্ছে না তুমি পরের দিন গিয়ে যখন class attendence করছ তুমি বুঝতে পারছ না যে যে কি পড়াচ্ছে বা কতটা এগিয়ে গেছে । হু হম এটাতো ঠিকই আবার কি বলতো, আমি যে যাব এমন প্রচুর দেখে professor আছেন বা teacher আছেন যারা হচ্ছে কি ওই হেলতে দুলতে সপ্তাহে তিন চারটা class । হয়তো একটা এলেন বাকি দিন এলেন না । এই class আমার অযথা নষ্ট হচ্ছে তার থেকে সে জায়গাটা তুমি ঘরে দিলে তোমার কিছু কিছুটা notes ready করতে পারো কিছুটা পড়াশোনা করতে পারো তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে মানে teacher কিন্তু commitment পূর্ণ করতে পারছেন না । না একদমই তুমি মানে এটা সত্যিই এটা ভাবার মত কথা কারণ ধরনয়ার university এমন একটা জায়গা যেখানে মানে regular হিসাবে মানে এটার পরে এই class বা এটার পরেই এই class হবে যেমন class rutine অনুযায়ী সেটা কিন্তু নয় ওইখানে হম এমন একটা ব্যাপার থাকে যে professor যখন ফাঁকা থাকবে উনি class নিয়ে নেবেন ।

ঠিক এবার সে জায়গাটা ধরো এবার যে professor সেই time মানে সেই দিন absent আছে এবার সেখানে কি হচ্ছে সেই class ত ফাঁকা যাচ্ছে বা হম এটা হতে পারে তার class অন্য কোন professor এসে time makeup করে দিল । কিন্তু যে ওই time makeup করে দিল তার time তো সেই ফাঁকা গেল হম

তুমি কি করবে তখন তো তোমার সেই ফাঁকা জিনিসটা পূর্ণ হচ্ছে না, না হম এটা ঠিকই বলেছ বা এই system মানা যায় ঠিক আছে অন্য teacher কাজ টা ভেস্তাগে হল না ।

আগের থেকে যদি তারা বলেও রাখে সেই class আমি নেব না সে অনুযায়ী যেদিন পাঁচটা class মধ্যে তিনজনেই নেই সেদিন আমি দুটো class জন্য আমি ফালতু ফালতু নাই এ করে সেটা অবশ্য সেটা ম্যানেজ করানো যাবে দুটো class করা যেতে পারে আর যদি সেটা system থেকে manage করে দেওয়া যায় যে দুটো class আগে পরে ফেলে দেওয়া হবে কিন্তু system টা university গুলোকে মানা উচিত মানে বোঝা, বিদেশে কিন্তু এই জিনিসটা flow করে time waste তাদের কাছে,

একদম আর সবথেকে বড় ব্যাপার ধরো অনেকে থাকে যারা university কাছে থাকছে বা hostel থাকছে এবারে অনেকে থাকে ধর যারা দেড় ঘন্টা বা দু ঘন্টা রাস্তা । তারা কি করে হম তারা হয় মানে hostel থাকে না up down করে এবার ওর যে দুঘণ্টার ধরার down করাটা ওটাও তো সেই অনেক বড় ব্যাপার হয়ে যায় না কারণ দু ঘন্টা ওর journey করা আসবে তারপরে ধরো দুটো মাত্র class হলো সারাদিনে আবার সেই দু ঘন্টা journey, বাড়ি ফিরছে ওইগুলো একটা জানতো মানে মানে একটা অনেক মানুষকে যে করছে আসলে student একটা অনেক বড় problem মুখে ঠেলে দেয় এবার ধরেছে বাড়ি যাওয়ার পরে মানে পড়া হয় না যেটাও তার থাকে না । সেটা তো অবশ্যই এটাকেও মানতেই হবে তুমি বুঝবে সেটা তো মানতেই হবে আমাদের কিছু করার নেই এটা সবচেয়ে বড় কথা কি। যে actually আমাদের মেনে চলে মেনে চলা উচিত actually আর কিছু না । মেনে চলা উচিত university গুলো যদি ঠিকঠাক মেনে চলে তো problem হওয়ার কথা না আশা করি এতে কিন্তু বেশি ইয়ে করবে মানবেটা কে এটা । system প্রবল মানে প্রথম থেকে এই system গলবালায় একটি বিশেষ করে west bengal তুমি education system যদি দেখো সেখানে তুমি দেখতেই পাবে আমাদের এখানে একটা হছপছ সমস্যা হয়ে আছে। সেটা সরকারের দোষ চলবেনা আমাদের system এরকম

আর আমাদের education ranking এখন তুমি india দের বেসি কাল্ল্য দেখো india এখন rank এ thirty-two বত্রিশে হয়ে আছে । তো সেটা একটা খুব একটা ভালো নয় আমাদের দেশের জন্য আর কি আমাদের university সংখ্যা কিন্তু অনেক বড় বড় দেশকে টেক্কা দিচ্ছি কিন্তু আমাদের knowledge knowledge ও প্রচন্ড কিন্তু সেই অনুযায়ী আমাদের পরিকাঠামো শিক্ষা ব্যবস্থা কিন্তু নজর কাড়া নয় হম এর কারণ কি এ ধরো সবই ঠিক আছে মানে আমাদের দেশে তো বেশি বিদ্যালয় college school বা edu education system সবি ঠিক আছে কিন্তু ব্যাপারটা কি হচ্ছে বলতো মানুষের মধ্যে সেই সেই পরিমাণ শিক্ষাটা নেই যেটা একটা দেশটা মানে খুব খুব একটা মানে এই যে তুমি বললে thirty-three তে আছে। সেখান থেকে এগিয়ে আনার মত জায়গা গাই তারা দাঁড়াতে পারছে না হম

তো আমি বিয়েতে south কিন্তু শিক্ষা ব্যবস্থা দিকে এগিয়ে রয়েছে কারণ এমন না যে ওদের সবাই মানে একটু আলাদা ভাবে করাটা ব্যাপারটা হচ্ছে ওখানকার শিক্ষা ব্যবস্থা পরিস্থিতিটা এমন মানে গোটা india তুলনায় খুব সোজা সরল মানে একটা বাচ্চা ওখানে জন্মে খুব সোজা process পদ্ধতিতে শিক্ষা নিতে পারে ওখানে ওদের system এরকম ভাবে সবার জন্য open করা এটা আমাদের এখানে অনেক গেঞ্জি আমাদের এখানে west bengal বলবা অন্যান্য আমাদের এই,

কেরাল সবচেয়ে এগিয়ে গোয়া side বল বা এরকম প্রচুর south যেগুলো প্রায় নিঘত্য র কাছাকাছি হচ্ছে এধার নেই শিক্ষিতের হার তো এমন নয় যে ওরা সব ওখানকার লোক পড়াশোনা করতে চাইছে ওখানকার লোক না system ওদের পক্ষেপে । মানে উপযুক্ত গোটা দেশের বাকি রাজ্যে এলাকা গুলো যদি south india system ফলো করে শিক্ষা ব্যবস্থার প্রচলন করা চেষ্টা করে তো ভালোই হয় গোটা দেশের জন্য। হ্যাঁ